মানের দৌড়ায় চ্যাংড়ালা সেই খেলা করে যে ক্রিকেট খেলায়।

চিঠি বিলানিয়া একটা আছে পিওন মাস্টার কয় ও--

ইয়ে কোকোকোলা যারা খায় সামনে একটা করে মোটর সাইকেল আছে।

তো এইটা একটা রাইস মিল ।

খুব একটা বাস আছে চাইরটা।

নৌকাতে নয় এ বোট বোট স্টিম বোট ঘুরতে খুব ভাল লাগে খুব ভাল লাগে ।

'' এটি হরিণ আছে অনেক হরিণ বাপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছ''''টা হরিণ আছে। ''

ইস্কুল -এ ভাবেই ইস্কুল -এ অনেক রকম অনুষ্ঠান হয় |